এখানে বিভিন্ন ধরণের মাছ। ভোলে মাছ তেলে ভোলে মাছ ইলিশ মাছ পাবদা মাছ ভেটকি মাছ --

ফুটবল ব্যাট এবং ঢালাই বল সমস্ত সরঞ্জাম এখানে পাওয়া যায় ।